জিমের ভেতর একজন লোক সেলফি উঠতে দেখা যাচ্ছে।

বড় একটি সামনে দুটি ঘর রয়েছে হলুদ ও লাল কালার রং করা।

একজন বাচ্চা ঘোড়ার উপরে বসে রয়েছে।

বড় সুন্দর একটি মণ্ডপ সাজানো রয়েছে।

দুকানটি হলুদ কালারের রঙ করার--

পার্কের মধ্যে ছোট ছোট গাছপালা রয়েছে অনেক।

দোকানটি হলুদ রং করা রয়েছে।

দোকানটির সামনে অনেক ধরনের সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে।

সামনে ছোট্ট একটি স্টিলের ব্যারিকেড লাগানো রয়েছে।

বিল্ডিংটির সামনে অনেক জামাকাপড় নাড় দেওয়া রয়েছে।

সামনে অনেকগুলি লোক দাঁড়িয়ে রয়েছে।

গেটে অনেকগুলি ফুল লাগানো রয়েছে।

বিল্ডিংটি সাদাকালো রং করাও রয়েছে।